এই ছবিতে গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে।

রাতের আকাশ দেখা যাচ্ছে ছবিটি রাতে তোলা।

দোকানটির ওপরে লাল বোর্ডে লেখা আছে উই কেয়ার উই কেয়ার মেডি সপ ।

এই ছবিতে একটি খেলার মাঠ দেখা যাচ্ছে। মাঠটি অনেক বড়।

এই ছবিতে একটি খোলা জায়গা দেখা যাচ্ছে।

দুদিকে সিঁড়ি রয়েছে সিঁড়ির সামনে একটি চার চাকা গাড়ি আর অনেক বাইক দাঁড় করানো রয়েছে।

পাশে রয়েছে একটি ইলেক্ট্রিকের পোস্ট । আর একটি কালো রঙের গাড়ি দাঁড় করানো রয়েছে আর আকাশ দেখা যাচ্ছে।

অনেক ইলেট্রিকের তার দেখা যাচ্ছে আর মাথার ওপর নীল রংয়ের আকাশ দেখতে পাওয়া যাচ্ছে।

জলাশয়ের জলের রং সবুজ জলাশয়ের চারধার পাথর দিয়ে ঘেরা।

মাঠের মধ্যে রয়েছে দুখানা বাঁধানো বড় গাছ।

একটি শুকনো গাছের ওপর একটি পাখি বসে রয়েছে গাছের ফাঁক থেকে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে।

পেছনে একটি কার কালো পর্দা টাঙানো রয়েছে। মাথার ওপর অনেক লাইট জলছে আর পাখা চলছে। মেঝেটা মার্বেল করা।

তার পেছনে রয়েছে একটি পাঁচিল।

দোকানটি খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে।

মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দোতলা মণ্ডপ করা হয়েছে।

এই ছবিতে একটি পুজো মন্ডপ দেখতে পায়া যাচ্ছে।

ছেলেটির পরনে রয়েছে নীল রংয়ের জ্যাকেট নীল রংয়ের প্যান্ট ।

চেয়ারের রং লালপেছনে যীশু খৃষ্টের মূর্তি রয়েছে মাতা মেরির মূর্তি করা রয়েছে।

এই ছবিতে একটি খেলার মাঠের বাইরের অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এটি গ্যালারি -র পেছনের অংশ।

জলজায়গার দুই পাশে রয়েছে পাথরে ঘেরা।